এ থেকে বুঝা যাচ্ছে এটি একটি দোকান।

এর থেকে বোরা যাচ্ছে এ মানুষটি একটি গাড়ি ঠিক করানেওয়ালা আর সে গাড়ি ঠিক--

এ থেকে বোঝা যাচ্ছে যে এটি একটি এমন জায়গা যেখানে স্পেশাল কোন পুজো করা হয়।

কোনজন মানুষ অনেক সুন্দর ড্রেস পরে আছে।

এখানে গাড়ি দুটো ভিতরে দাঁড়া করানো আছে।

এটা একটা রোড রোডের আশেপাশে অনেকটি ফুল গাছ।

অন্য নানান রকমের ভগবানের মূর্তি আছে অনেক রকমের মন্দির আছে।

ওই সুন্দর একটি বিয়ের বাড়ির--

এখানে পুরুষ মহিলা এবং বাচ্চা অনেকজন আছে।

অনেকজন এ জায়গার মধ্যে পূজো করছে।

ছবিতে একটু বুড়ো ব্যক্তি এবং একটু যুবক ব্যক্তি--

দাঁড়িয়ে রয়েছে খুবই সুন্দর ফুল মালা দিয়ে সাজানো এই--

প্রকৃতির দৃশ্য এই বাড়ির ভিতরে কি সুন্দর।

আর এর সাতে সূর্যর আলোর কোনো দেখায় নাই।

এখানে বোর্ডের মধ্যে লেখা আছে যে ত্রিপুরা ইনস্টিটিউশন অফ প্যারামেডিক্যাল সাইন্স ।

আর এটি হাপানীয়ার মধ্যে আছে কারণ গেটের উপরে লেখা আছে।

এর থেকে বোঝা যাচ্ছে এটি একটি স্কুল হতে পারে।

পুকুরের আশেপাশে অনেকটি গাছপালা আছে।

ইঞ্জিন অয়েল চেয়ার আপনার বাইকের জন্য বিভিন্ন ধরণের--

আর মানুষের পিছে দুইটি বাইক আছে বাইকের পিছে একটা ঘর আছে।

প্রকৃতির কি সৌন্দর্য করে গড়ে তুলেছে এ।

সন্ধ্যাবেলার দেখতে খুবই সুন্দর রঙিন কালারের--

আর এখানে কিছু মানুষ বসে আছে--

আর দোকানের মধ্যে অনেকটি জামাকাপড় লাগানো আছে আর দোকানের ভিতরে একজন মানুষ বসে আছে।

ট্রাকের মধ্যে লেখা আছে ভারত পেট্রোলিয়াম ।

এখানে অনেকজন মানুষ দাঁড়িয়ে আ--

আর লগে একটি দুকান আছে যেখানের মধ্যে চটপটি বুট নানান রকমের জিনিস বেচা হচ্ছে।

এখানে এই থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা মেলা মেলা হচ্ছে এই জাগা ।

আর কিছু মানুষ কিছু দোকানের মধ্যে বসে আছে এ থেকে বোঝা যাচ্ছে এটা একটা বাজার।

মধ্যে ডাল ভাত সবজি তিরিশ টাকার মধ্যে পাওয়া যায়।

কারণ এখানে অনেকজন ছেলে মেয়েরা তারা স্কুল ইউনিফর্মে চলাফেরা ক--